সামনে একটি জলহস্তী রয়েছে জলহস্তীটি মাটিতে কিছু পড়ে আছে সেটিকে খাচ্ছে।

ভিতরে তিনটি সিং যুক্ত হরিণ দেখা যাচ্ছে । তার সাচ্ছচ মনের আনন্দে কচি ঘাস পাতা খাচ্ছে।

এটি একটি পাখি উদ্যান বা শিশু উদ্যান বলা যেতে পারে চারিদিকে লোহার জাল দিয়ে ঘেরা ও ভিতরে কিছু গাছপালা দেখায়--

আনন্দ উপভোগ করছে। দূরে একটি সিঁড়ি ও দুটি স্লিপ দেখা যাচ--

এখানে একটি এই একটি নিয়ে আত্ম মঞ্চ এখানে কিছু মানুষ নৃত্য পরিবেশন করেছে।

নয় জন মেয়ে নৃত্য পরিবেশন করেছেন এখানে ও একজন ছেয়ে হাতে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে।

এখানে কিছু মানুষ ব্যায়াম করছে ও এটি একটি ব্যায়াম কেন্দ্র।

এখানে কোনো অনুষ্ঠান হয়েছে এবং সেই অনুষ্ঠানের দরুণ কিছু মানুষজন চেয়ারে বসে ও কিছু মানুষজন হাতে নিয়ে তাদের খাবার খাচ্ছেন।

আয়নার দিকে তাকিয়ে এবং পাশে একজন মন দিয়ে ফোন দেখছেন। দূরে একটি কুঁজো জল রাখার জায়গা দেখা যাচ্ছে এবং একটি টুল দেখা যাচ্ছে এবং সামনে একটি আয়না রয়েছ --

এবং রাস্তার উপারে কিছু গাড়ি দাঁড়িয়ে আছে। রাস্তায় মানুষ চলাফেরা--